উম পা পেছনে দুটো অ্যাঁ ছেলে দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের। হাম পাশে আর একটা নীল কালার এর জামা পড়ে রয়েছে। পাশে একটা বোতল রয়েছে। অ্যাঁ মাঠটাতে মধ্যে সকলে বিশ্রাম নিচ্ছে।

লোক অসুস্থ হয়েছে ডাক্তার খানায় ডাক্তার খানায় শুয়ে আছে | এবং ডাক্তার ডাক্তার চিকিসা করছে | তাঁর পায়ে পা টা দেখছে | লোকটা নীল কলার একটা ড্রেস পরে রয়েছে | আর ডাক্তার টা নীল কলার ড্রেস পরে রয়েছে।

একটা লোক রয়েছে। লোকটা হাতে এই একটা হলুদ রঙের প্যাকেট রয়েছে। আ-আ -আ তারপর লক্ষী হোটেল - এর একটা এ.সি. দেখা যাচ্ছে। আর উম্ আর ওপরে দুটো অ্যাড -এর চিহ্ন রয়েছে। উম সামনে এক রাস্তা।

আর আহ সাঁ একটা জানলা রয়েছে জানলা দিয়ে রোদ ভেতরে প্রবেশ করছে ঘরটা আলোকিত হচ্ছে ।